এটি একটি রোড । যেখানে দেখা যাচ্ছে রোড এর উপর অনেক গাড়ি এবং--

এখানে দুটো ময়ূর দিবে চেয়ার টাকে আরো সুন্দর আকর্ষিত করে তুলেছে পিছনে অনেক কিছু ডিজাইন করা আছে ।

এটি একটি ফুলের বাগান যেখানে দেখা যাচ্ছে এখানে দুই রকমের ফুল ও চারা লাগানো।